ভারত বিশ্ববিদ্যালয় ও পেশাগত শিক্ষা ব্যায়বহুল হয়ে উঠেছে। পেশাদার প্রতিষ্ঠানে কি কাঠামো বেশ বেশি। এটা সাধারণ মানুষের লা নাগালের বাইরে উচ্চ শিক্ষায় বেসরকারিকরণ মুনাফা ক্ষুধার্ত উদ্যোক্তা গড়ে উঠতে শুরু করেছে। আজকার উচ্চশিক্ষা একটি অত্যন্ত ব্যয়বহুল প্রতিষ্ঠান। ক্ষমতা ব্যবহার করে বিশ্বের এখন ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে বিশ্বের এখন সৃজনশীল মন দরকার এবং সরকারের উচিত স্কুলগুলিকে শিক্ষার্থী উৎসাহিত করতে এবং তাদের সম্ভাব্যতাকে সর্বোচ্চ করতে উৎসাহিত করা এবং তাদের মতামত শুনতে দেবেন না। অবকাঠামো সুবিধা প্রধানত সরকারি স্কুলে উন্নত অবকাঠামো দিতে হবে। যেহেতু সরকার এখন ডিজিটাল শিক্ষার নদীকে নজর দিচ্ছে তাই তাদের সরকারি স্কুল ও পেতে হবে। গ্রামীন এলাকায় ও প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা প্রদানের পদক্ষেপ নিতে হবে। সম্পদের অপচয় আমাদের শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার উপর ভিত্তি করে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা শেষ করার আগেই ঝরে পড়ে। এতে আর্থিক ও মানব সম্পদের অপচয় শুরু হয় সাধারণ শিক্ষাবৃত্তি শিক্ষাব্যাবস্থা প্রাকৃতিক সাধারণ শিক্ষার কারিগরি শিক্ষা উন্নয়নের যথেষ্ট অসন্তোষজন তাই আমাদের শিক্ষা মূল্যহীন, তাই শিক্ষিত বেকারগি বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি সরকারের জন্য একটি বড় উদ্যোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাত্র-শিক্ষক অনুপাত, উপযুক্ত শিক্ষার সন্তান কারী শিক্ষার্থীর সংখ্যা উপলব্ধ শিক্ষকদের তুলনায় অনেক বেশি। তাই দেশের ভবিষ্যৎ জ্ঞান প্রদানের জন্য

ভারতের বৃহৎ জনসংখ্যার কারণে বিনামূল্য শিক্ষা অর্জন করা এটি কঠিন লক্ষ্য হয়ে ওঠে। যাই হোক যখন ওষুধ জনগণের অধিকার এবং সরকারি হাসপাতাল দ্বারা বিনামূল্যে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্র তাই করা উচিত কারণ মৌলিক শিক্ষা দেশের প্রতিটি নাগরিকের অধিকার। যেহেতু দেশের বেশিরভাগই এই শিক্ষার স্বাক্ষর নয় ক্রমবর্ধমান প্রযুক্তি এবং শিক্ষা প্রধানত অনলাইন হওয়া জনসংখ্যার একটি বড় অংশ বিছিয়ে রয়েছে। ভারতীয় জনগণের মধ্যে অজ্ঞতা এবং অন্ধ স্টেরিওটাইপ বলে শিক্ষা অ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

সমর্থন করা কোন পরিকল্পনা আছে কি? শিক্ষা অধিকার আইন ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করে। ভারতের যদি শিক্ষা বিনামূল্য হয় তাহলে শিশুদের কি লাভ হবে ভারতের বিনামূল্যে শিক্ষা দরিদ্র শিশুদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে। সবচেয়ে বড় কথা, এতে শিশুশ্রম অনেকাংশে দূর হবে আরো বাড়বে দেশের শিক্ষার হার। সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে হওয়া উচিত? বিনামূল্যে শিক্ষার মাধ্যমে প্রত্যেকেরই তাদের স্বপ্ন অনুসরণ করার এবং তাদের সম্ভাবনা অর্জনের সমান সুযোগ পাবে। এটি একটি আরও শিক্ষিত ও উৎপাদনশীল সমাজের দিকে পরিচালিত করবে। শেষ পর্যন্ত আমরা সবাই উপকৃত হব যত বেশি মানুষ শিক্ষিত হবে আমরা অপরাধ হ্রাস এবং জীবনের মানে সামগ্রিক উন্নতি দেখতে পাবো। অনুচ্ছেদ একুশের এ শিক্ষার অধিকার কি? সংবিধানে আঠাশ তম সংশোধনী আইন দুই হাজার দুই ভারতের সংবিধান একুশে এ তে অনুচ্ছেদটি ছয় থেকে চোদ্দ বছর বয়সে সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত করেছে। রাষ্ট্রের মত একটি পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেছে আইন দ্বারা নির্ধারণ করতে পারে। ধারা পঁয়তাল্লিশ এবং একুশের এ কে এটি ভারতের শিক্ষার সুযোগ সমতা নিশ্চিত করে। অনুচ্ছেদ একুশের এ সন্নিবেশ প্রাথমিক শিক্ষাকে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুর মৌলিক অধিকার করে অনুচ্ছেদ পঁয়তাল্লিশ সংশোধন করা হয়েছে। যাতে প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ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 সংগৃহীত করা হয়। সাধারণত দুই ধরনের ফী আছে প্রথমত সরাসরি ফী টিউশন ফী বা পাঠ্য বুক ফী ইত্যাদি। যার অর্থ তারা সরাসরি শিক্ষার জন্য ব্যয় করা হয়। বিনামূল্যে শিক্ষার প্রভাব কি? উপরন্তু বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নীতি নিম্নলিখিত সুবিধা রয়েছে। নিরক্ষরতার হার হ্রাস পরিত্ৰাপ ও পতিতাবৃত্তি হ্রাস সমস্ত সুস্থ সম্পর্ক উন্নত যোগাযোগ সম্প্রদায়ের উন্নয়ন উন্নত শিক্ষার মান এবং দেশে অর্থনৈতিক উন্নয়ন আনা হলে তা কম। বিনামূল্য শিক্ষা কিভাবে সমাজের উপকার করতে পারে? একটি জনসংখ্যা যারা ভালো শিক্ষিত কম বেকারত্ব সরকারি সহায়তা কর্মসূচি ওপর কম নির্ভরতা এবং উচ্চকর রাজস্ব শিক্ষা অপরাধ কমায়। জনস্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক বাস্তবতার ক্ষেত্রে

শিক্ষা আপনাকে সিদ্ধান্ত গ্রহণ মানসিক তৎপরতা সমস্যা সমাধান এবং যৌক্তিক চিন্তাভাবনার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়তা করে। তাদের পেশাগত মানুষ এবং ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের পরিস্থিতি তারা কতটা শিক্ষিত এবং সচেতনতা তারা তা থেকে যুক্তিযুক্ত এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আসে। শিক্ষা কেন গুরুত্বপূর্ণ তিনটি কারণ এটি মানুষকে ভালো নাগরিক হতে ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করে। ভালো এবং খারাপ মাধ্যমের পার্থক্য দেখায়, শিক্ষা আমাদের কঠোর পরিশ্রমের গুরুত্ব দেয়। কঠোর পরিশ্রমের গুরুত্ব দেখায় এবং একই সময় আমাদের বৃদ্ধি এবং বিকাশ ও সহায়তা করে। এইভাবে আমরা অধিকার আইন এবং প্রবিধান জানা এবং সম্মান করার মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করতে সক্ষম। শিক্ষায় চারটি উদ্দেশ্য কি? স্কুলের উদ্দেশ্য এগুলি ছিল আত্মজ্ঞান শেখা এবং বিকাশ করা জীবন দক্ষতা এবং সামাজিক দক্ষতা বিকাশ। জীবনের সম্ভাবনা এবং জীবনের মান অপটিমাইজ করা ভবিষ্যৎ কর্মসংস্থান এবং অর্থনৈতিক মঙ্গল সক্ষম করা। পৃথিবীতে কি শিক্ষা বিনামূল্যে? প্রকৃতপক্ষে বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নাগরিকদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করেনা। বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেশগুলির মধ্যে রয়েছে

শিক্ষা সচেতনতা পাড়ায়, কুসংস্কার ও কুসংস্কার সমাজকে ফাঁপা করে তোলে। ভ্রান্ত বিশ্বাসের দ্বারা বিভ্রান্ত লোকেরা সমাজের উপকারের চেয়ে বেশি ক্ষতি করে। শিক্ষা আমাদের প্রশ্ন করতে সাহায্য করে

বিনামূল্যে শিক্ষা কি মানুষের অধিকার? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী সমস্ত শিশুর বিনামূল্যে পাবলিক শিক্ষার অধিকার রয়েছে এবং সংবিধানের প্রয়োজন যে সমস্ত শিশুকে সমান শিক্ষার সুযোগ দেওয়া হবে। তা নির্বিশেষে যেকোনো জাতি জাতিগত পটভূমি ধর্ম বা লিঙ্গের অথবা তারা ধনী বা দরিদ্র নাগরিক বা অনাগরিক। সাফল্যের জন্য শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ভালো শিক্ষা জীবনের সফলতার চাবিকাঠি এটি একটি জীবনের এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করে এবং আমাদের সকলের জন্য প্রয়োজনীয় দক্ষতা দেয়। যাই হোক মৌলিক শিক্ষা নাগালের বাইরে এবং অনেকের জন্য বিলাসিতা এবং আরও তাই উচ্চশিক্ষা অধ্যায়নের পাঁচটি সুবিধা কি কি এখানে পাঁচটি কারণ রয়েছে। কেন প্রথমে অধ্যায়ন করা আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে, পরিপক্ক হওয়ার সুযোগ সুযোগের বিস্তৃতি নির্বাচন আন্ত ব্যক্তিকে দক্ষতা তৈরি করুন। আপনার সহকর্মীর সঙ্গে পড়া ভ্রমনের জন্য দীর্ঘ সময় শিক্ষার শক্তি কি? একটি শিক্ষা আমাদের ক্ষক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী বোধ করার জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে সাহায্য করে এবং আমাদের জীবনে আমাদের আবেগ খুঁজে পেতে সাহায্য করে। এটি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখায় এবং আমাদের সমস্যার সমাধানের দক্ষতা দেয়। শিক্ষাজীবনে কি গুরুত্বপূর্ণ? শিক্ষার একজন ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে এবং জীবনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি আপনাকে আমাদের কেরিয়ার এবং আপনার ব্যক্তিগত বিকাশের উন্নতি করতে সহায়তা করে।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 একটি নির্দিষ্ট সমাজের নিয়ম ও মূল্যবোধ গঠনে ভূমিকা পালন করে এই মানগুলি শেষ পর্যন্ত মানুষ দ্বারা তৈরি করা হয়। সম্প্রদায় কাঠামো সংজ্ঞায়িত করুন, তারা যে লক্ষ্য গুলির জন্য প্রচেষ্টা করে এবং কিভাবে তারা বিশ্বব্যাপী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। শিক্ষা ভবিষ্যতে আপনাকে কিভাবে সাহায্য করবে? শি একটি শিক্ষা ডিগ্রী আপনাকে অনেক মূল্যবান দক্ষতা শেখাবে। যা আপনি আপনার ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োগ করতে পারবেন এবং কিছু দক্ষতা আপনি শিখুন এর মধ্যে রয়েছে দ্বন্দ্ব ব্যবস্থাপনা, যোগাযোগ সমালোচনামূলক চিন্তাভাবনা এবং রিপোর্টিং। শিক্ষায় কি সফলতার চাবীকাঠি? শিক্ষা হলো মূল সাফল্যের কারণ শিক্ষা আমাদের এমন দক্ষতা এবং নৈতিকতার জ্ঞান দেয় যা আমরা শিখি বিশ্বের বিদ্যমান কারণ, এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আজকাল শিক্ষাকে জীবনের একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। যেখানে কেউ কেবল শিখতে পারেনা, তবে তার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। শিক্ষার সাতটি লক্ষ্য কি? কুড়ি মার্কিন কোট পাঁস পা পাঁচ আট বারো জাতীয় শিক্ষা লক্ষ্য। স্কুলের প্রস্তুতি বিদ্যালয়ে অবসান ছাত্র কৃতিত্ব এবং নাগরিকত্ব শি ক্ষক শিক্ষা এবং পেশাগত উন্নয়ন গণিত এবং বিজ্ঞান প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং আজীবন শিক্ষা নিরাপদ সুশৃঙ্গ এবং অ্যালকোহল এবং মাদক মুক্ত স্কুল। শিক্ষার মূল ধারণা কি? শিক্ষা হলো একটি উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপ যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দেশিত হয় যেমন জ্ঞান-প্রদান বা দক্ষতা এবং চরিত্রের বৈশিষ্ট্য প্রচার এই উদ্দেশ্য গুলির মধ্যে বোঝাপড়া, যৌতিকতা, দয়া এবং সত্যতার বিকাশ অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নের সব স্বাস্থ্য বিনামূল্যে উপলব্ধ। শিক্ষা কি আমাদের মুক্ত করতে পারে? শহর রাজ্য বা ফেডারেল সরকার পাবলিক স্কুলগুলিতে তহবিল দেয়, যাতে আপনাকে অর্থ প্রদান করতে হবে না। শিক্ষা আইনে বলা আছে বলা হয়েছে যে প্রত্যেকেরই বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে। আমাদের কি শিক্ষা দরকার? শিক্ষা জীবনে স্থিতিশীলতা প্রদান করে এবং এটি এমন একটি জিনিস যা কেউ কখনো আপনার থেকে কেড়ে নিতে পারে না। ভালো শিক্ষিত এবং একটি কলেজ ডিগ্রী থাকা দ্বারা থাকার দদ্বারা আপনি আরো ভালো কর্মজীবনের সুযোগের জন্য আপনার সম্ভাবনা বাড়ান বাড়াবেন এবং নিজের জন্য নতুন দরজা খুলবেন। জাহাঙ্গীরের রাজ রতঞ্জীব যাদব টাটা জাহাঙ্গীরের রচনরাতনজি

তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রতনজির দাদাভাই টাটা এবং তার স্ত্রী সুজন ব্রায়ারের পুত্র। তার মা ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি গাড়ি চালান এবং উন্নিশশো ঊনত্রিশ সালে তিনি ভারতের প্রথম লাইন ট্রেনপ্রাপ্ত পাইলট হয়েছিলেন। এর মধ্যে রয়েছে টাটা কনসল কনসালটেন্সি সার্ভিস, টাটা মোটোর্স্, টাটা টান টাইটান ইন্ডাস্ট্রিস, টাটা সল্ট গোল্ড এবং এয়ার ইন্ডিয়া। এছাড়াও টাটা গ্রুপের অধীনে বিভিন্ন শিল্পের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। উন্নিশশো তিরাশি সালে তিনি ফরাসি ইলিজিয়ান অফ অনারে ভূষিত হয় এবং উন্নিশশো পপঞ্চান্ন এবং উন্নিশশো বিরানব্বই সালে তিনি ভারতের সম্মান পদক লাভ করেন। দুদু সর্বোচ্চ বেসামরিক পুপুরস্কার পদ্মভূষণ এবং ভারতরত্ন পেয়েছেন। ভারতীয় শিল্পে তার অবদানের জন্য তাকে সম্মাননা দেয়া হয় যে আর ডি। টাটার জন্মদিন কবে পালিত হয়? ঊনত্রিশে জুলাই উন্নিশশো চার।

টাটা সম্পূর্ণরূপে জাহাঙ্গীর রতনজির দাদাভাই টাটা জন্ম ঊনত্রিশে শে জুলাই উন্নিশশো চার প্যারিস ফ্রান্স। মৃত্যু ঊনত্রিশে শে নভেম্বর উন্নিশশো তিরানব্বই জেনেভা সুইজারল্যান্ড ভারতীয় ব্যবসায়ী এবং বিমান চালকের পথপ্রদর্শক। যিনি ভারতের প্রথম বিমান সংস্থা তৈরি করে এবং টাটা গ্রুপে নাটকীয় সম্প্রসারণ তত্ত্বাবধান করে এবং ভারতের বৃহত্তম শিল্প সাম্রাজ্য টাটা গ্রুপের জন্য দুই হাজার চার সালে তাৎপর্য কি? টাটা গ্রুপের জন্য দুই হাজার চার সালে বিশেষ তাৎপর্য বহন করে। এটি আমাদের প্রতিষ্ঠাতা যে এম টাটার মৃত্যু বার্ষিকী এবং টাটা গ্রুপে তিন নেতা, যে আর ডি টাটা এবং নেভার টাটার জন্ম শতবার্ষিকীকে চিহ্নিত করে। যারা ভারতীয় শিল্পকে প্রুফ দিতে সাহায্য করে। যে আর ডি টাটা সাফল্যের গল্প কি? যে আর ডি টাটা প্রথম ব্যক্তি যিনি ভারতে ক্লাইন্টলাইন্স এর ধারণা করেছিলেন। তিনি দশই ফেব্রুয়ারি উন্নিশশো ঊনত্রিশ তারিখে প্রত্যয়িত হন এবং ভারতীয় বেসরকারি বিমান চালকের জনক হিসেবে পরিচিত যে আর ডি টাটা উন্নিশশো বত্রিশ সালে ভারতের প্রথম বাণিজ্যিক বিমান সংস্থা টাটা এয়ারলাইন্স যা পরে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত। প্রতিষ্ঠা করেন এবং বিমানে যে আর ডি টাটার সাথে কার দেখা হয়েছিল? দিলীপ কুমার, যেদিন দিলীপ কুমার তার কর্মজীবনে শেষেও ছিলেন। একটি ফ্লাইটে তিনি এক বৃদ্ধ ভদ্রলোক যে আর ডি টাটার সাথে দেখা করেছিলেন। ভারতের প্রথম পাইলট কে? যে আর ডি টাটা ছিলেন ভারতের প্রথম পাইলট। টাটার পাঁচটি নাম মান কি? সততা, দায়িত্ব, শ্রেষ্ঠত্ব, আর অগ্রগামী এবং ঐক্য। টাটা এতো সফল কেন? অগ্রগামী ব্র্যান্ড, টাটা ব্র্যান্ডের একটি প্রধান বৈশিষ্ট্য হলো অগ্রগামী মনোভাব। টাটা ভারতের একটি স্টিল মিল, ভারতে একটিপাওয়ার কোম্পানি, ভারতে পাঁচ তারকা আতিথেয়তা এবং ভারতে

লোগোটি তরলতার প্রতিনিধিত্ব করার জন্য বোঝানো হয়েছে এটি জ্ঞানের ফোয়ারা হিসেবে দেখা যেতে পারে। বিশ্বাসের গাছ হতে পারে যার ফলে যার তলে মানুষ আশ্রয় নিতে পারে। যে আর ডি টাটাকে কি বললে সুধা মূর্তি? আমি এই বিষয়ে কোম্পানির কাছে একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি সেই ব্যক্তিকে চিনতাম না যাকে আমি চিঠি টি সম্বোধন করব তাই আমি শুধুমাত্র পুরুষ কর্মচারী নীতি সম্পর্কে যে আর ডি টাটার সাথে যোগাযোগ করেছি। অভিযোগ করে একটি পোস্ট কার্ড লিখে তার কথা বলেছেন। যে মহিলা পুরুষদের চেয়ে ভালো করে এবং যদি তাদের সুযোগ না দেওয়া হয় তবে তারা করবে না। কেন যে আর ডি টাটা একজন রোল মডেল? এমনকি ভারত সরকার শ্রমিক কল্যাণ এবং তাদের অধিকার রক্ষার লক্ষ্যে তার প্রথম শ্রম আইনের খসড়া তৈরি করার আগেই যে আর ডি এর নেতৃত্বে টাটা ইতিমধ্যেই বিশ্বের বিশ শীর্ষ স্থানের কর্মচারী কল্যাণ উদ্যোগে তৈরি ও বাস্তবায়ন করেছে। এয়ার ইন্ডিয়া থেকে যে আর ডি থেকে সরি কে সরিয়েছেন? মোরার মোরার জি দেশাই সরকার ফেব্রুয়ারি উন্নিশশো আঠাত্তর মোরার জি দেশাই সরকার দ্বারা যে আর ডি টাটাকে থেকে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়া এয়ারলাইন্স বোর্ড থেকে অপসারণ করা হয়।

এরমধ্যে রয়েছে আট ঘন্টা কর্ম দিবস বিনামূল্যে চিকিৎসা সহায়তা কল্যাণ বিভাগের প্রতিষ্ঠাতা বেতনসহ ছুটি। শ্রমিক ভবিষ্যৎ তহবিল প্রকল্প শ্রমিকদের দুর্ঘটনা ক্ষতিপূরণটি মাতৃত্ব সুবিধা বেনিফিট শেয়ারিং বোনাস এবং অবসর গ্রহণের গায় চিটু গ্রাচুইটি অন্তর্ভুক্ত। যে আর ডি টাটার ডিভিশন কি ছিল? সেই পর্চায় যে আর ডি টাটাস হাসপাতালের জন্য তার দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন। এই হাসপাতালে চিকিৎসা গবেষণা এবং শিক্ষার বিবিধ বিষয়গুলি পূরণ করতে সক্ষম হওয়া উচিত। আমাদের গবেষণাকে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে। যে আর ডি এবং রতন কিভাবে সম্পর্কিত? যে আর ডি টাটা ঊনত্রিশে জুলাই উন্নিশশো চার থেকে ঊনত্রিশে নভেম্বর উন্নিশশো তিরানব্বই রাতানজি টাটা তার স্ত্রী সুজানের পুত্র টাটা গ্রপের চতুর্থ চেয়ারম্যান হিসেবে তিনি ভারতীয় বিমান চালকের নেতৃত্ব দেন টাটা এয়ারলাইন্স নেতৃত্বে এবং প্রতিষ্ঠা করেন, পরে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত। রতন টাটা কি যে আর ডি টাটার দত্তক পুত্র? তিনি নেভাল টাটার ছেলে যাকে টাটা গ্রুপ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটা জামশেদজি টাটার ছেলে রতনজি টাটা দত্তক নিয়েছিলে। টাটা গ্রুপ এর প্রকৃত মালিক কে? টাটা গ্রুপ প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা হেডকোয়ার্টার বোম্বে হাউস মুম্বাই প্রতিষ্ঠিত

চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। পরবর্তী টাটা কে? দুই হাজার কুড়ি সালে তিনি শ্রীনাথ নরসি মহানকে টাটা ট্রাস্টের প্রথম CEO হিসেবে নিযুক্ত করেন। শীনাথ তিরিশে অক্টোবর দুই হাজার বাইশে অবসর গ্রহণ করেন। সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত সম্ভাব্য নামের তালিকায় সিদ্ধার্থ শর্মা গ্রুপ চিফ তাই তেইন বিলিতি অফিসার টাটা সন্স এবং আহ শুক্রাণ সিং CEO টাটা এডভান্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। রতন টাটা এবং জে আর ডির মধ্যে পার্থক্য কি? তিনি যে আর ডি টাটার সাথে তার সম্পর্কের কথা বলেছিলে এবং বলেছিলেন যে তিনি তার কাছে একজন বাবা এবং ভাইয়ের মতো ছিলেন। জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা এবং রতন টাটা পরিবারের বিভিন্ন শাখা থেকে এসেছে। উন্নিশশো একানব্বই সালে যে আর ডি টাটা যিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এই গোষ্ঠী নেতৃত্ত দিয়েছিলেন। রতন টাটাকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেছিলেন। টাটা পরিবার সবচেয়ে ধনী ব্যক্তি কে? রতন টাটা তিন হাজার আটশো কোটি টাকা নেট মূল্য বেশিরভাগ টাটা থেকে আসে। আই আই এফ এল ওয়েলথ হুরেন ইন্ডিয়া রিচ লিস্ট দুই হাজার বাইশ অনুযায়ী তিনি চারশো একুশ তম ধনী ভারতীয় এবং রতন টাটাকে কেন স্যার বলা হয়? র মানবতার সেবার জন্য তার রতনকে উন্নিশশো ষোলো সালে নাইট উপাধি দেওয়া হয়। যে আর ডি টাটার প্রাথমিক জীবন যে আর ডি টাটা বা ফ্রান্সের প্যারিসে ঊনত্রিশে জুলাই উন্নিশশো চার সালে ভারতীয় পার্সি পরিবারে

তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতের ফ্লাইং লাইসেন্স পান তিনি ভারতীয় বেশ সামরিক বিমান চলাচলের জনক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভারতে প্রথম বাণিজ্যিক বিমান সংস্থা প্রতিষ্ঠা করেন যার নাম টাটা এয়ারলাইন্স তিনি ভারতের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি উদ্যয়ন করেছিলেন। যা কারাচি থেকে মাদ্রাজে উড়েছিল উন্নিশশো তিরাশি সালে তিনি টাটা সন্সের চেয়ারম্যান নির্বাচিত হন। যা তাকে

তারা নির্দেশনা টাটা গ্রুপ ট্রাস্ট উন্নিশশো একচল্লিশ সালে বোম্বেতে এশিয়ার প্রথম ক্যান্সার সেন্টার টাটা মেমোরিয়াল সেন্টার অফ ক্যান্সার প্রতিষ্ঠা করেন। উন্নিশশো পঁয়তাল্লিশ সালে তিনি টাটা মোটোর্স্ প্রতিষ্ঠা করেন উন্নিশশো আটচল্লিশ সালে তিনি ভারতে প্রথম আন্তর্জাতিক বিমান সংস্থা চালু করেন। কিভাবে বিমান চালানো যে আর ডি টাটার আজীবন আবেগ হয়ে উঠল, শৈশবে যখন যে আর ডি টাটা তার গ্রীষ্মের ছুটিতে ফ্রান্সে ছিলেন। তখন তিনি বিমান চাল চলাচলের পথপ্রদর্শন তার

যদি না তার দেশ ও জনগণের প্রয়োজন বা স্বার্থ পূরণ করে এবং ন্যায্যভাবে এবং সততার সাথে উপার্জন করেছেন যে আর ডি টাটা।

হ্যাঁ Smita আমি Rajat বলছি বলুন আচ্ছা আহ ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন

বলছি আজকে আমাদের discussion হবে আবার এই travel এর blog নিয়ে ওখানে আমরা একটা specific আহ জায়গা choose করেছি যেখান থেকে আমরা কিছু লোক জনকে select করেছি কথা বলার জন্যে যারা যারা আহ এই জায়গাটাতে ঘুরে এসেছে তা আমি আশা করছি আমার আহ data হিসাবে আপনি বোধয় Ladakh ঘুরেছেন Lehladakh

তো এবার যেটা আমার জানার আহ হচ্ছে সেটা হচ্ছে আপনা আপনি আমাকে আহ starting থেকে পুরোটা describe করবেন আহ আপনি Lehladakh কেমন ভাবে গেছেন আপনাদের কেমন expense পড়েছে আপনি কোথা থেকে start করেছেন flight নিয়েছেন না কিভাবে গেছেন by car গেছেন by road গেছেন সমস্ত কিছু আমি একটু detail এ জানতে চাইবো তো আপনি একটু start করুন আমাকে যে আপনি কিভাবে Lehladakh এ trip plan হয় বা আপনারা কিভাবে যান কে কে যান সেটা একটু আমি জানবো আহ আচ্ছা

চারজন বন্ধু মিলে আহ গেছিলাম হ্যাঁ

তো আহ এইটাতে চারজন না sorry ভুল বললাম হ্যাঁ চারজন বন্ধু মিলে গেছিলাম তো এইটাতে আহ যেটা main জিনিস আহ Lehladakh এ সেটা হচ্ছে কোন time এ আপনি যাচ্ছেন তো সেই Timing এর ওপরে Lehladakh এ অনেক কিছু depend করে

ঠিক আছে তো কোন time এ যাচ্ছেন কখন যাচ্ছেন তো Lehladakh এ আমরা যেটা করেছিলাম আমরা আহ নিজেরাই booking করেছিলাম তো এখন থেকে flight এ kolkata থেকে আমাদের flight ছিল Delhi তো রাত্রিবেলা flight ছিল তো Delhi তে আমরা আর কোথাও stay করিনি এই airport এ আমরা রাত্তিরটা কাটিয়েছিলাম আর তারপরের দিনকে আহ সকালবেলা ভোরবেলাতে আমরা আহ ইয়েতে গেছিলাম আমরা Ladakh এর আমাদের flight ছিল ভোরবেলা না ওই সাতটা নাগাদ আমাদের আহ flight ছিল

আহ এরপরের part টা কি জানতে চাইছেন বলুন আমার পুরো detail লাগবে আহ দরকার মানে actually আপনার আহ কোথায় stay করেছেন এইযে আপনি যে বললেন যে আমি just গিয়েছিলাম ওদের সাথে pre-plan করেছি এবার আপনারা Ladakh এ গেছেন কোথায় কোথায় ঘুরেছেন কি experience করেছেন মানে আমি সমস্তটাই জানতে চাই আচ্ছা আচ্ছা তো Ladakh এ আমরা আহ প্রথম দিন actually আমাদের trip plan টা এরকমই ছিল যে First দিনকে আমরা আহ Ladakh পৌঁছলাম Ladakh সকালবেলাতে তা পৌঁছে গেছিলাম তো সেই দিনটাতে আহ basically আমাদের hotel যেটা ছিল সেইটা properLadakhtown এর থেকে আহ একটু দূরে ছিল মানে ওই দেড় দুই kilometer দূরে ছিল এবার Ladakh আহ town টা খুবই ছোট town মানে একদমই ছোটো মানে আপনি হেঁটে আরামসে হয়তো আধ ঘণ্টার ভেতরে পুরো Ladakhtown টা co cover নিতে পারবেন আমাদের একটা ঐখান থেকে হয়তো দেড় দুই kilometer একটু interior ছিল তো hotel টা খুব সুন্দর একটা জায়গায় ছিল মানে চারিদিকে পাহাড় এবংএকটা পাহাড়ি ঝর্না আহ পাশে ছিল তো constant ওই ঝরনার আওয়াজটা আহ আসত তো সেই জিনিসটা আমার খুব ভাল লাগত আর কি সেই সময় আর এইটা হচ্ছে আমরা গিয়েছিলাম আহ basically হচ্ছে october middle হ্যাঁ আপনি আপনি কি কখনও Ladakh গেছেন

বা কোন hillside এ ওই Himachal এর region এ কোথাও

আচ্ছা আচ্ছা তো এবারে আহ না আমি এই কারণেই জিজ্ঞেস করলাম কারণ ওই সময়কার ঠান্ডার experience আপনার আছে কি না তো Ladakh এ যে জিনিসটা হচ্ছে Ladak খুব dry আর কি

যে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয় কারও আহ প্রথমে আপনি যদি ধরুন Delhi থেকেই তো যাচ্ছেন বা plane land থেকে যাচ্ছেন তো সেইখানে গিয়ে হঠাৎ করে হয়ত adjust করতে একটু আহ সময় লাগে আর কি তো যাই হোক আমরা যেহেতু gents ছিলাম সবাই তো সেইটা অতটা খুব একটা অসু অসুবিধা হয়নি আর আমরা একটা homeopathy ওষুধ আছে coca sixty বলে তো সেইটা আমরা খেয়েছিলাম তো সেইটা ওই altitude problem টাকে একটু সামলায় তো আমরা সেই দিনকে আহ সকালবেলা পৌঁছে একটু fresh হয়ে আমরা মোটামুটি দুপুরের দিকে বেরিয়ে গিয়েছিলাম আহ city tour এ Ladakcity tour এ

আপনি যেই medicine টার কথা বললেন coca sixteen

এটা কি আপনাকে কোন doctor prescribe করেছিল না এটা খুবই general লোকে খায় এইটা খুবই general এটা আহ যারা মানে high altitude এ যায় তো generally এটা খায় তো আমরা একটি আহ আমাদের local এখানে একটি homeopathic ডাক্তারের সাথে একটু consult করে আমরা করেছিলাম তো actually যেটা বলে হচ্ছে আহ আহ altitude এর জন্য এইটা মানে আপনার problem হোক বা না হোক আপনি ওষুধটা খেয়ে খেয়ে নিলে পরে একটু better থাকবেন আরকি

মানে অনেকের problem থাকে যে পাহাড়ে উঠলে পর গাড়িতে তাদের বমি পায় বা এরকম problem থাকে তো তারা আহ কিছু allopathic ওষুধ আছে strong ওষুধ না হলে ওগুলোতে সারে না but otherwise আহ Lehladakh বা এরকম কোন altitude গেলে আহ এই homeopathic ওষুধটা অনেকেই suggest করে যে আপনি সকালবেলা উঠে তিনটে দানা globule বা চারটে globule খেয়ে নিলেন তাহলে একটু আহ problem হবে না

তো আমরা সেটাই করেছিলাম তো যাই হোক তো সেদিনকে Ladakh পৌঁছলাম সেদিনকে তো সেদিনকেই আমরা দুপুরবেলা বেরিয়ে গিয়েছিলাম city tour এ

আহ কারণ বলে যে একটু weather alimentation দরকার অ্যাঁ যাই হোক আমরা সবাই তখন young ছিলাম বয়স আহ let twenties আহ বা mid twenties তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি তো city tour এ ওখানে Transcar আহ মানে সঙ্গম বলেএকটা জায়গা আছে যেখানে দুটো নদীর আর কি দিয়াস দিয়াস ছিল কি না আমার ঠিক মনে নেই Transcar আরেকটা আহ কোন যদি ছিল আহ তো তাদের মিলন টা

আহ তো সেইটা খুব সুন্দর জায়গা মানে আহ দুটো জায়গাতে আরকি আহ দুটো নদীর দুটো রঙের রং আরকি তো সেইটা খুবই দেখা দেখার মত জিনিস দুটো নদী এক জায়গায় মিশছে এবং দুটো নদীর আহ color টা খুব সুন্দর আর কি আহ তো সেইটা দেখার পর ওখানে kargil war memorial আছে আহ তো kargil war memorial টাও খুব সুন্দর আহ ওখানে kargil বেশ কিছু জিনিসপত্র ওখানে রাখা তারপরে Leh palace যদিও Leh palace টা আমরা দেখতে পাইনি কারণ আহ বন্ধ হয়ে গেছিলো আহ তো তা তাছাড়া আহ মোটামুটি বাকিগুলো আমরা দেখেছিলাম হ্যাঁ এটা ছিল আমাদের day one আচ্ছা

তারপর আপনারা আর কি করেন কারণ আহ মানে day one আপনাদের কত দিনের trip ছিল Lehladakh

তো আমরা সেই দিনকে local sightseeing টা করলাম local sightseeing করার পর local sightseeing করার পর আমরা second দিন যেটা করলাম আহ সেটা হচ্ছে আমরা আহ ইয়েতে গেলাম Pangonglake গেলাম

Pangonglake এ generally যেটা হয় সেটা হচ্ছে যে সবাই Pangonglake এ stay

সংগম যেই জায়গাটা বলছিলাম ওটা Indus আর Zanskar এই দুটো নদী ছিল মিলন আচ্ছা যাই হোক তো আহ তো generallyPangong এ আহ সবাই একটু stay করে কিন্তু আমাদের হাতে যেহেতু দিন ছিল না আর যেহেতু আমরা all bachelor ছিলাম তো যেহেতু মহিলারা ছিলনা সাথে বা বয়স্করা কেউ ছিল না তো তাই জন্য আমরা ওখানে আমাদের কোন অসুবিধা হয়নি আমরা সেই দিনকেই back করেছিলাম আহ Pangong থেকে তো Pangong এর আহ beauty টাও খুবই আরকি pristine beauty যেটাকে বলা হয় তো অসাধারণ কারণ সেটা মুখে বর্ণনা করা যায় না তো তো সেটাই আর কি Pangong এর beauty টা নিয়ে কিছু বলার নেই তো সেদিন কি আমরা Pangong থেকে back করেছিলাম তারপরের দুদিন ছিলাম আমরা মানে Nubra তে Nubra আমরা গিয়েছিলাম এবং Nubra তে ও আমরা back করে আসছিলাম তো একদিন Pangong একদিন Nubra আর samorika তে আমরা stay করেছিলাম করে back করে তারপরের দিন Ladak থেকে বেরিয়েছিলাম

এই ছিল আমাদের trip plan আর আপনি মানে আপনার এখানে Ladakh এ best কোন জায়গাটা লেগেছে আহ Ladakhbest কোন জায়গাটা লেগেছে আচ্ছা লাদাখে দেখুন লাদাখে আমার যদি সেই অর্থে যদি জিজ্ঞেস করেন যে বেস্ট কোন জায়গাটা লেগেছে তাহলে মানে আমি বলব যে

তাহলে মানে আমি বলব যে আমার best লেগেছে হচ্ছে somorika

তার কারণটা বলছি samorika টা হচ্ছে একদম একটা কি বলব virgin space আর কি তো এখন যদিও অনেক

আপনার tibet border এই গ্রামটা হ্যাঁ তো এখানটা মানে আপনি না গেলে আপনার miss আরকি tibet border এ এই গ্রামটা এত ওখানে